আর তারা-তারার ফুল ইউনিফর্ম আছে তাদের ইউনিফর্ম হচ্ছে সাদা।

বাজারের ওপরে দিয়ে দেখা যাচ্ছে যে আ কতগুলো দোকান আসে-এ। আর এখানে কিছু মূর্তিও রাখা আসে মূর্তিগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে।

পুরুষ মানুষ বইসা রয়েছে গ আর গাড়িটার অ্যা পিছ ফালে একটা অ্যা পাক্কা ঘর আসে ঘরটা হচ্ছে ইটা দিয়ে বানানোর।